এবং তার পাশে একটি এ.টি.এম. দেখা যাচ্ছে যেটার রং রয়েছে সাদা সবুজ এবং নীল এবং দুজন মানুষের মাথা দেখতে পাওয়া যাচ্ছে।

এটির রং লা নীল রঙের এবং মানুষটি জামা পরেছেন আকাশি রঙের আর একজন মানুষ রয়েছেন জামা পরেছেন গোলাপি সাদা রঙের লুঙ্গি ।

সামনে একটি নীল রঙের স্কুটার দেখা যাচ্ছে একটি টেম্পু দেখা যাচ্ছে সামনেটা হলুদ রঙের আর লাল রঙের দরজা এখানে আ- কয়েকটা বাড়ি দেখা যাচ--

সাদা রঙের চেক চেক শার্ট | আর মানুষটি বসে আছে অটোর পাশে | একটি অটোতে ঢাকা দেওয়া আছে সাইড এ।

আর অটোর ভেতরে কালো রংয়ের সেট করা আছে আ-র- দুপাশে দুটো হেডলাইট রয়েছে আর কালো রং দিয়ে বর্ডার করা আছে।